তা তুমি করতে চাও কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ তুমি আসলে তুমি যেই বিষয় টা নিয়ে পড়াশুনো করেছো সেই বিষয় টার প্রতি কি তুমি মানে সেই বিষয় টা নিয়ে কি তুমি এগোতে চাইছো না কিছু তুমি অন্য না অন্য কোনো বিষয় এর প্রতি শিক্ষকতা মানে অন্য কোনো বিষয় শিক্ষকতার প্রতি তোমার একটা ইচ্ছে আছে যেমন অনেকে আছে না যে আহ তারা পড়াশুনো করেছে আসলে যেকোনো একটা আহ বিষয় নিয়ে ধরো তুমি পড়াশুনো করেছে গণিত নিয়ে অথবা রসায়ন নিয়ে কিন্তু পরবর্তীতে তারা পরবর্তীতে তারা আসলে শিক্ষকতা করছে আর primary আহ school এ বা যেকোনো college এ আমি আসলে বলতে চাছে যে তুমি যে শুধু রসায়ন ই পড়াবে এমন টা না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 রসায়ন অনেক ভালো লাগে তো আমি ও চেষ্টা করবো বাচ্চা দের কে রসায়ন টাই পড়ানোর কারণ সেটা বিষয়ে আমি বেশি দক্ষ বেশি জানি অন্যানো subject গুলো পারি ঠিক আছে কিন্তু খুব একটা ভালো যে পারবো বাচ্চা দেরকে যে আমার মতো করে বুঝতে পারবো সেটার তো কোনো মানে কোনো সেটার তো কোনো ঠিক ঠেকেনা নেই আমি তো নাও বুঝতে পারি সে জন্য আসলে আমি যেটা নিয়ে expert যেটা নিয়ে আমি পারদর্শী সেটা নিয়ে আমি এগোতে যাচ্ছি সে কারণে আসলে আমি রসায়ন তা পড়াতে যাচ্ছি আর তুমি তো জানোই শিক্ষতা একটা মহান পেশা

এখন অনেক ই করতে মানে আঃ আমি অনেক ইএ করে ফেলেছি মানে

অনেক বলবোনা যে অনেক পারদর্শী হয়ে গেছি আমার ইচ্ছে যে আমি রসায়ন নিয়ে বাচ্চা দেড় কে পড়াতে চাই আর শিক্ষকতা আমার কাছে অনেক ভালো লাগে আর তুমি বললে যে তুমি একটা চাকরিতে join করেছো তো সেটা কি চাকরি আমাকে একটু ব~বলবে?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 সহকারী সংপাদক হিসেবে আর কি যোগদান করেছি সেখানে আমি আমাদের দেশে যতগুলো আঃ খবর আঃ ঘটছে যতগুলো ঘটনা ঘটছে তো সেই গুলোর আর কি যেই খবর গুলো আমাদের পত্রিকায় ছাপা হবে এই যে ছাপা হবার আগে যে বিষয়টা থাকে যে সেগুলোর দেখা বা ভাষা গত কোনো ত্রুটি আছে কিনা এই বিষয় গুলোকে একটু

তবে এই রকম আসলে কোনো কি বলবো কোনো একটা প্রতিষ্টানে আর কি কাজ করার সুযোগ হয় নিই তবে এই বাড়ে প্রথম আমি কোনো প্রতিষ্টানে আমি কাজ করছি এই তো

আসলে মানুষ যেই কাজ টা পছন্দ করে তার সেই কাজ তা করা উচিত কারণ হচ্ছে যে কাজ যতই ছোট হোক মানুষের পছন্দটা হচ্ছে বোরো যদি পছন্দ অনুযায়ী কাজ না হয় তাহলে অনেক সমস্যা হয় আসলে তখন কাজে আসলে মন বসাতে মানুষের অনেক কষ্ট হয় তো আমার একটা বন্ধু ছিল যেন যে একটা গল্প বলতে ইচ্ছে করছে যে আমার বন্ধু ও হলো কি একটা খুব ভালো চাকরি ওর পছন্দ হচ্ছে ও শিক্ষকতা করবে তো ওর শিক্ষকতা থেকেও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

নেওয়ার পর ওর তো আর ভালো লাগেনা করতে ও মানে ও চাকরি করতে করতে এই রকম অবস্থা হয়ে গিয়েছিলো যে ও একদম পাগলের মতো হয়েগিয়েছিল ও আর মানে চলতে পারছেনা ও আর চাকরিটা মানে চালিয়ে যেতে পারছেনা এইরকম অবস্থা পরে আরকি ও আবার অনেক আসুস্থ হয়েগিছিল মাজখানে তো সবাই পরিবারে সবাই আবার ভাবলো যে আসলে নিজের অনিচ্ছায় একটা করা সেটা তো চাকরি তো আর কিছু দিনের ব্যাপার না ওটা তো একটা permanent চাকরিতে সারা জীবনই করতে হয় যত দিন পর্যন্ত বয়স থাকে তো ও করতে করতে আসলে এমন হয়েছিল এরকম ওর খারাপ অবস্থা হয়েগিছিল পরে আবারকি ও যেসৱ আবার তখন তো আবার ওই

পরে ও আবার নিজের ইচ্ছেই আবার নতুন করে interview দিয়ে আবার নতুন করে সরকারি সরকারি primary school এ চাকরি পেয়েছে এখন সে primary school এ চাকরি করছে আসলে সে এটা থেকে বোঝা যাই যে উম আসলে নিজের ইচ্ছে ছাড়া যদি কোনো কিছু করে সেটাতে আসলে মন বসে না তো সেটাতে আসলে shine করা ও জীবনের সেটাতে সাফল্য অর্জন করার সেই জিনিসটা দিয়ে সেটাই আসলে আমি বলতে যাচ্ছিলাম তো আমি অনেক খুশি হলাম শুনে যে তুমি নিজে চাকরি করছো এই কথা টা তুমি ঠিক বলেছো যে নিজের ইচ্ছার বিরুদ্ধে তাহলে আসলে সেটা নিয়ে কি বলবো যে খুব বেশি দূর এগোনোটা খুব স~মানে কষ্ট কর হয়ে যায়

তো সেই পড়াশোনাটা আসলে আমার উম মন থেকে আসছিলো না যার কারণে আমি আসলে আঃ খুব বেশি দিন একটা আমি সেটাকে চালিয়ে যেতে পারিনি চাইলে পারতাম আমার খুব কষ্ট হয়েযাচ্ছিল মনের বিরুদ্ধে করা হয়ে যাচ্ছিলো যেটা কিনা আমি আসলে করতে চাইনি কখনো, যার কারণে আমি বাসায় কথা বলে সবাই কে মোটামোটি রাজি করিয়ে তার পরে আরকি সাংবাদিকতায় আসি এই বিষয় গুলোকে নিয়ে আমি আমার আগ্রহের জায়গা গুলো দেখতে পেলাম তখন তো আমি একেবারে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম যে আমি বোধহয় এখন নিজের ইচ্ছা মতো কিছু একটা করতে পারবো বা নিজের

এটাই সব চেয়ে বড়ো কথা আত্মতৃপ্তিতো যদি তুমি একটা কাজ করে না পাও তখন সেটা যত যত

কি বলবো আর্থিক ভাবে সচলতা এনে দিক না কেনো তোমার আসলে সে কাজ টা করে মানুষিক যে শান্তির ব্যাপার টা আসতো তুমি সেটা কখনোই পাবে না বলে আমি বিশ্বাস করি যার ইচ্ছে সে শিক্ষকতা করতে চাই তাকে যদি তুমি চা~জোর করে চাপিয়ে অন্য কোনো একটা

company তে চাকরির ব্যাবস্তা করে দাও হাজার ভালো ভালো বেতন ভালো সুযোগ সুবিদা আছে যত যতই সুযোগ সুবিদা দাও না কেনো তার কিন্তু আসলে মনটা সেই শিক্ষকতাতেই পরে থাকবে আসলে এটা একটা অন্য ধরণের কি বলবো নেশার কথাই বলা যাই এটা আসলে অন্য কোনো কিছু দিয়ে তুলনা করা সম্ভব হয় না

আসলে আঃ তুমি আজ আমি তোমার কথা শুনে অনেক ভালো লাগলো যে তুমি আসলে আমার সাথে একই মত যে আহ আহ যে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করাটা অনেক ভালো আসলে এটা শুধু নিজেকে না নিজের পরিবারকে বুজতে হবে কারণ হচ্ছে অনেক কিছু কিছু পরিবার আছে যে জোর করে বলে যে হ্যাঁ এটাই হতে হবে এটাই হতে হবে এটাই করতে হবে এরকম না হলে হবে না তা এটা কিন্তু একটা ধরা বাঁধা হয়ে যায় তখন এটা আর যে ব্যাক্তি নিজের ব্যাক্তি স্বাধীনতা থাকে না সেখানে তো সেখানে অন্যের একটা ইএ চলে অন্যের কথাই কথা চলে অন্যের যেখানে নিজের পরিবারে এখানে আঃ নিজের ইচ্ছা মতো কিছু দেয় না তখন আসলে অনেক খারাপ লাগে অনেক মানুষ আছে যান যারা আঃ নিজের ইচ্ছা মতো কিছু করতে পারেনা পড়াশুনো কিছু করতে পারেনা তো চলে অন্যের ইচ্ছাই তখন ওর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 ঠিক ই বলেছো পরিবারের যদি তোমার সম্মতি না থাকে পরিবারের যদি সহযোগিতা না থাকে তাহলে সেই মানুষ টা সেই মানুষ টার পক্ষে অনেক কঠিন হয়ে যায় সামনের পথ গুলো চলা তো এখন একটা পরিবার যদি শুধুমাত্র একটা বাবা মা যদি শুধুমাত্র তাদের নিজেদের ইচ্ছা তা~তারা হয়তো বা অন্যের কাছে বড়াই করে বলবে যে আমার সন্তান এ~এই করে আমার সন্তান এত টাকা বেতনের চাকরি করে এই আসলে এই বড়াই টা যদি তারা করতেই গিয়ে সন্তানের যে ইচ্ছাটার কথা সন্তানের যে মানুষিক শান্তি টার কথা

যে তাদের তাদের একধরণের ব্যার্থতায় কারণ সন্তান একজন একটা আলাদা মানুষ হিসাবে বড় হয়েছে আলাদা মানুষ হিসাবে গড়ে উঠেছে এখন তার উপর তো

চাপিয়ে দেওয়ার মতো কিছু না

নিজে থেকে ভালো কোনো কাজ করে হ্যাঁ সেটা হচ্ছে কি আমাদের বাবা মা হিসাবে যেটা করতে পারে কোনটা ভালো কোনটা খারাপ সেটা তাদের ভুল ধরিয়ে দিতে পারে তবে সির্ধান্ত কিন্তু সন্তান

আসলে জীবনের এতো বড় একটা অংশের সির্ধান্ত যদি তার বাবা মা জোর করে চাপিয়ে দেয় তাহলে তার সন্তানের নিজের নিজসত্তা বলে কিছু থাকলো না

আমিও সেই একমত তোমার সাথে কারণ হচ্ছে যে এটা তুমি তো শুনলেই যে আমি বললাম যে এই গুলো আসলে ভালো না but যেই মানুষ টা চাকরি করবে তার জন্য অনেক ক্ষতিকর তার মানুষিক দিক দিয়েও অনেক ক্ষতি করে আবার শারীরিক দিক দিয়েও অনেক ক্ষতি হয় যেহুতু সে নিজের অনিচ্ছার বিরুদ্ধে কাজ করছে তো তো তার কাজ টা করতে অনেক কষ্ট হবে তো সেটা শারীরিক দিক দিয়েও ক্ষতি হচ্ছে আবার মানুষিক দিক দিয়েও সে একবার ভেঙে পড়ছে এটা পারবোনা এটা করতে পারছি না আগেই ভেঙে পড়ছে তো সেই কাজ এ সফলতা টা অনেক কম আসে আমার মনে হয় যে এটা অনেক ভালো না এই ব্যাপার টা আসলে ভালো না বছরে চাকরির বাজারে কি ধরনের প্রতিযোগিতা? এখন এই প্রতিযোগিতার ভিড়ে যদি কেউ একজন মনোবল হারিয়ে ফেলেন খুব সহজেই তখন তাহলে তারপক্ষে অন্য কোনো কাজ তার নিজের সখের কাজটাও কিন্তু করা খুব কষ্টকর হয়ে যাবে

কেই উচিত যে এই বিষয় গুলো নিয়ে সচেতনতা সবার মাঝে ছাড়িয়ে দেওয়া নিজে সচেতন থাকা এবং আসে পাশে যারা আছে

তাহলে আমি আহঃ আশা কর আশা করতেই পারি যে এটা আস্তে আস্তে একেবারে তো আর সবকিছু আর বদলাবেনা আস্তে আস্তে করে পরিবতন হতে শুরু করবে যখন আমরা একজন দুজন করে আস্তে আস্তে নিজের নিজেরা তখন আর কি পরবর্তীতে যে পুরো বিষয়তা আসলে একটা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

তবে রাফি আজ আমি যাই আমি আসলে হ্যাঁ অনেক দিন পর তোমার সাথে কথা বললাম কথা বলতে পেরে খুব ভালো লেগেছে office এর কাজ করতে হবে আমাকে একটু এখন যেতে হবে ইচ্ছে পূরণ করতে পারো সেই আশায় সরকার খুবই হইতেন কিন্তু গান্ধীজি Government এর সহিত মোটেই কোমল ব্যবহার করেন নাই তিনি হিংসা ও নিন্দা করিয়াছেন কিন্তু তাহার অহিংসা যে কোনও হিংসার অপেক্ষা অধিক বিপ্লবী যদি তিনি ব্যাপক আইন অন্যান্য বন্ধ করিলেন তিনি সে দিনই কিন~ কিন~ কিংবা ভাল বলা ভাল তেইশে জানুয়ারির তারিখে দিল্লিতে কংগ্রেস অধিবেশনের পূর্বদিন তিনি এমন এক প্রবন্ধ লিখেছেন যা গ্রেট ব্রিটেনের শক্তিকে অত্যন্ত আতা~ আতঙ্কগ্রস্ত করে তোলে তুলি লর্ড ব্যান~ ব্যাকেনহার্ড এবং main মঞ্চে গিয়ে গিয়ে নিকট হইতে একটু উদ্যত হইতে . সমগ্র ভারতবর্ষকে আঘাত করিল গান্ধীজি এই pa~ party র আহ্বান শুনিয়া ঘৃনায় ফাটিয়া প~ পড়িলেন এবং ব্রিটিশ সৈন্য যদি আমাদের মুখের উপর তার রক্তাক্ত থাবা থাবা নাড়িতে থাকে তবে তাহার সহিত আমাদের অয়ন আপস বা মীমাংসা কেমন করিয়া সম্ভব ব্রিটিশ সাম্রাজ্য শারীরিক দুর্বলতা যে সংগঠিত ঘোষণা এবং প্রশস্তি আবি~ এম~ অবিরাম পুলিশের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বিশ্বাস শাসন করতে হবে ন্যায় বা বিধান বলিয়ে যদি কেউ থাকে তবে তার কোনও ঠিক ঠিক থাকতে পারে না

বহু বছর হোক শেষ পর্যন্ত চলিতে চলিবে এমন ব্রিটিশ ব্রিটিশ . তা উপলব্ধি করিবার উপযুক্ত সময় আসিয়াছে আমি কেবল আশা করি এবং ভগবানের নিজের প্রার্থনা করি যে শেষ পর্যন্ত হিংসা থাকিবার মতো প্রচুর দিন এবং এবং কত পর্যাপ্ত শক্তি যেন ভার~ ভারতের থাকে telegram telegraph এ যে এখন যে সমস্ত . পাঠানো হয়েছে হয়েছে তার নিকট মাথা নত করা সম্ভব সম্পূর্ণ অসম্ভব এম এই প্রবন্ধ বা দুইটি প্রবন্ধে লিখিত হয়ে কয়েকটি উত্তেজিত অভিযোগ এ গান্ধীজি অবিভুত হইলেন অন্য প্রবন্ধ দুটির একটি উনিশশো একুশে উনিশ উনিশে সেপ্টেম্বর এবং অপরটি উনিশশো একুশের পাঁচই সেপ্টেম্বর তারিখে লিখিত হয়েছিল প্রথমে প্রথমটি আলী ভাইদের গ্রেফতার এর উল্লেখ উল্লেখ ছিল দ্বিতীয়টি ছিল লর্ড ওয়েববিডিং এর বক্তৃতায় উভয় প্রবন্ধের একই ঘোষণা যে ছিল অসমাপ্ত যুদ্ধের আমরা চাই আমরা চাই সরকার জনসাধারণের নিকট মাথা নত না করুন আম~ আমরা তার দেওয়া শান্তি চাই না প্রত্যাশা করি না সুতরাং গান্ধীজির বিরুদ্ধে অভিযোগ আসিল যে তিনি সরকারের প্রতি তিনি . করেছেন এবং সরকার উপেক্ষা করেছেন এবং অপরকে প্রকাশ্যে প্রো~ প্ররোচিত করিয়াছেন গান্ধীজি নিজেই নিজের নিজের বউকেও সমর্থন করিলেন তিনি এই অপরাধগুলো স্বীকার করিলেন বোম্বাই এর advocate general এর . sir ফ্রাঙ্ক স্টম্যান্স বলিলেন যে অভিযোগ এর যে তিনটি প্রবন্ধ এর উল্লেখ করা হয়েছে

পরিচালন করিয়া একটি অভিযোগের অংশমাত্র তিনি এই প্রবন্ধগুলি হইতে বিভিন্ন অংশ উদ্বোধন করিলেন তিনি গান্ধীজির উন্নত চরিত্রের . প্রশস্তি ও প্রশান্তি গাইলেন কিন্তু এই প্রশস্তির কেবলমাত্র এই অনিশ্চয়তাকর ভাবে বাড়াইয়া দেখাইল . গান্ধীজিকে মুম্বাই এবং চোরিচৌরার রক্তপাতের জন্য এবং দায়ী করিলেন গান্ধীজি অহিংসার প্রচার করিতেন সত্য। কিন্তু তিনি অন্যায়ের বলিতেছিলেন সুতরাং জনসাধারণ যে দাঙ্গা হাঙ্গামা করিয়াছে সেই জন্য তিনিই দায়ী অনুমতি চাই~ চাইলেন কোনটি ভুল পথ এবং কোনটি নির্ভুল পথ এই সম্পর্কে তিনি যেন দ্বন্দ্ব নির্যাতন ভোগ করিতেছেন তিনি কোন পথ অবলম্বন করিলেন এবং তার ফলে জনসাধারণের উপর বিরূপ হইয়া বেশি সম্মন্ধের উপর গত কয়েক সপ্তাহ ধরিয়া যে বেদনা বেদনা সে তার সংশয় দিয়ে মানসিক অধ্যায় থেকে আগত জিনিসটা সাহিত্যিক ছিলেন তাঁর সম~ সমস্ত পরিষ্কার হয়ে গেলেন তিনি তাহার আত্মার

পারে না তথাপি সে প্রয়োজন তার কি সত্যি হইবে তিনি তিনি advocate general এর সহিত একমত হইলেন হ্যাঁ তিনিই দায়ী সমস্ত কিছুর জন্যই তিনি দায়ী অভিযোগে যা বলা হয়েছে তার অপেক্ষা অনেক বেশি সময় তিনি আহ উম অনুগত সম্পর্কে পরিচালনা করিয়েছেন সাম্রাজ্যের চৌরি~ চৌরিচৌরা এবং ডান্ডির অপরাধ এবং বোম্বাই এর উন্মুক্ত অত্যাচারের সমস্ত জন্য তিনি দায়ী advocate general ঠিকই বলেছেন কিন্তু আমি একজন দায়িত্বশীল ব্যক্তি যথেষ্ট শিক্ষা লাভ করেছি এবং যা জাগতিক ব্যবহার ব্যাপারে আমি অভিজ্ঞতাও হারিয়েছি প্রচুর সুতরাং আমার প্রতি~ প্রতিটি কাজের ফলাফল কী হইবে তাহা আমার জানা উচিত ছিল আমি জানিলাম যে আমি আগুন লইয়া খেলা করিতেছি তার তাহারা বিপদের দায়িত্ব আমি গ্রহণ করেছি আমি যাহা করিয়েছি মুক্তি পাইলে আবার আমি তাহাই করবো আজ সকালে আমি অনু~ অনুভব করিলাম আমি এখন যা বলেছি তাহা না বলে~ বলিলে আমার কর্তব্যের ত্রুটি ত্রুটি হইবে আমি হিংসা এড়াইতে চাইছিলাম আমি হিংসা এড়াইতে চাই আমার আমার নীতি প্রথমের সূত্র অহিংসা কিন্তু আমাকে বাঁচার লইতে যাই~যাই~ যাইতে হয় আমাকে এমন এক ব্যবস্থা নিকট মাথা নত করিতে হইবে যাহা আমার দেশের অপূরণিত অনিশ্চিত করেছে বলিয়া আমার বিশ্বাস নয় আমাকে বরণ করতে হইবে সেই জনতাকে যে জনতা আমার মুখ হইতে সত্য উপলব্ধি করিয়া ওর মতো আক্রোশে ফাটিয়া পড়িবে আমি সেজন্য গভীরভাবে দুঃখিত আমি আর তাই এখানে

কষ্ট লাঘবের জন্য প্রার্থনা করিতেছি না আমি এখানে কঠিনতম শাস্তি শাস্তি গ্রহণের জন্যই উপস্থিত হইয়াছি আপনার কাছে এমন একটি মাত্র পথ উন্মুক্ত রয়েছে যা হয় আমাকে নিজেকে পর্দা করিতে হইবে নয় আমাকে কঠিনতম শান্তি দিতে হইবে ধর্ম বিবেকবান মনোভাব এবং রাজনীতির নেতা এই অবিভাব শুনে পরে গান্ধীজি ভারতে এবং ইংল্যান্ডে জনসাধারণের উদ্দেশে একটি লিখিত ঘোষণা পাঠ করিলেন বলিলেন যে কেন তিনি অনুগততম সহযোগিতা হইতে উর্ধতন সহযোগী হইয়া উঠিলেন যে সমস্ত জনসাধারণের কাছে তাহার কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে গান্ধীজি উনি তো আঠারোশো তিরানব্বই সালে হইতে কাজ তার রাজনীতির জীবনের সম্মন্ধে আলোচোনা করিলেন তিনি একজন ভারতীয় হিসাবে ব্রিটিশ শাসন ব্যাবস্থার নিকটে নির্মম নির্যাতন পাইয়াছেন এবং গত পঁচিশ বছর প্রশাসন এবং শাসনবাবস্থা সংস্কার করিতেন করিতে তিনি কি অবিরাম চেষ্টা করিতেন এইটা বিশেষভাবে তিনি উল্লেখ করিলেন তিনি এখনো বিশ্বাস করেন যে ভারতকে ইংল্যান্ড হইতে বিচ্ছিন্ন না করিয়া এই শাসনবাবস্থা সংস্কার সম্পূর্ণ রূপে সম্ভব সকল প্রকারের প্রতারণ সত্ত্বেও তিনি উনিশশো উনিশ সালে বিশিষ্ট সহযোগিতায় . ছিলেন কিন্তু তাহারা তাহার পর হইতেই এই ব্রিটিশ অত্যাচার এবং অপরাধের সীমা অতিক্রম করিয়েছে এবং সমস্ত অন্যায় এর ক্ষতি পূর্ণর পরিবর্তে হম

ক্ষতিকর হবে ভারত british government এর জনসাধারণের শোষণের উপর প্রতিশ্রুতি এই শোষণ কে শক্তিশালী করবার মতলবেই কেবল আইন pass হয় আইনের . কে শোষক দের স্বার্থের জন্য সচেতন ভাবে বা অচেতন ভাবে পণ্য বৃদ্ধি তে পরিণত করা হয়েছে সূক্ষ অথচ কার্যকরী সংস্থার ব্যবস্থা এবং শক্তির . প্রদৰ্শনের ফলে জনসাধারণের বীর ও পৌরোহিন হয়ে পড়েছে তাদের মধ্যে ভান করবার অভ্যাস দেখা দিয়েছে ভারত অনাহারে রয়েছে রয়েছে ধ্বংস হয়ে যেত . গিয়েছে অনেকে এই রূপে দাবি করেছে যে ডোমিনিয়ন পরিকল্পনা স্বয়ং ও স্বয়ং ও শাসনের অধিকারী হতে ভারতের আরো কয়েক পুরুষ লাগবে ইংল্যান্ডের ভারতের যে পরিমানের ক্ষতি করেছে তার পূর্বে আর তারা কোনো ব্যবস্থা সেইরূপ করে নি . সঙ্গে অসহযোগিতার কর্তব্য গান্ধীজি তার কর্তব্য করেছেন কিন্তু অতীত কালের সহযোগিতা প্রকাশ পেত অপরাধীর উপর বল প্রয়োগ করে তখন বল প্রয়োগ করে বা হিংসাই ছিল শ্রেষ্ঠ তম অস্ত্র গান্ধীজি ও জনসাধারণ হতে অস্ত্র দিয়েছেন নতুন কিন্তু

গান্ধীজি আপনি অভিজ্ঞতা গুলিকে সত্য বলে স্বীকার করে নিয়ে একপ্রকারএ আমার কর্তব্য সহজ করে দিয়েছেন কিন্তু তথাপি যা বাকি রয়েছে অর্থাৎ ন্যায় দ~ দুগান্তে শেষ টি করা সেই দিক হতে এই দেশের বিচার কে যে অসুবিধাই পড়তে হয় আমাকেও বোধ হয় সেই অসুবিধাই

এবং মহান জন নায়ক এবং ব্যাপারটি ও স্বীকার করা সম্ভব এমনকি . রাজনীতির যাদের মত দৈবিক রয়েছে তাদের ও আপনাদের সহানু~ সহানুভব উচ্চ আদর্শ সম্পন্ন ঋষিতুল্য ব্যাক্তি বলে মনে করেন কিন্তু আইন অনুসারে আপনার বিচার করতে হবে এবং ইহাই কোনো সরকারের পক্ষে আপনাকে মুক্তি রাখার আপনি অসম্ভব করে তুলছেন এই কথা ভেবে এক পর্যায়ে দুঃখ প্রকাশ করে নাই এমন লোক ভারতবর্ষে কদাচিৎ আছেন ওই জন্য সাধারণের সাথে জন্য জন্য কি প্রয়োজন বলে আমার মনে হয় এবং কি . আমি এই দুটি বিষয় ভারসাম্য করছি কি . দেওয়া হবে সে সম্বন্ধে .

হম বিবেচনা করিবেন না বারো বারো মাসে . পূর্বের তিলকের ছয় বৎসর . হয়ে ছিলেন যদি ভারতের ঘটনার ধারা government এর পক্ষে

গান্ধীজি . তার হার মানলেন না বললেন তিলকের সহিত নিজের নাম সংযুক্ত হওয়াকে তিনি শ্রেষ্ট সম্মান ও অতুলনীয় গৌরব বলে মনে করেন এবং . সম্বন্ধে তিনি বলেন যে . ইহা কি তিনি অত্যন্ত গৌরবের বলে মনে করেন কোনো বিচার কে . হওয়ার অপেক্ষা . সম্ভব ছিল না বিকাশের সমগ্র ধারাটি সম্পর্কে গান্ধীজি বলেছিলেন যে ইহার অপেক্ষা অধিক সৈন্যের জন্য তিনি আশা করেন নি . শেষ হয়ে গেলো গান্ধীজি বন্ধু . বন্ধুগণ তারা কাঁদিতে কাঁদিতে তার পায়ের তোলে লুটিয়া পড়লেন মহাত্মা হাসিমুখে তাদের নিকট বিদায় নিয়ে নিলেন এবং তার পশ্চাতে সবরমতি কারাগারে কারারুদ্ধ হয়ে গেলেন তখন হতে . হয়েছে তাদের . হয়েছে যেন একটি কবরের মধ্যে যদিও কবরের মধ্যে যদিও কবর কখনো কখনো চিন্তা কে বন্দি রাখে না গান্ধীজির অদৃশ আত্মা আজ ভারতের বিশাল দেহকে প্রাঞ্চল করে তুলছে রুদ্ধ কারা~ কারাগার হতে এটি একমাত্র বাণী আসছে তা হলো শান্তি অহিংসা এবং সহি~ সহিষ্ণুতা এই বাণী . এই সংকেত বাণী প্রেরিত হয়েছে ভারতের এক প্রান্ত হতে অপর প্রান্তে এই তিন বছর পূর্বে গান্ধীজি কে তার দেশ হয়তো রক্ত . উনিশ কুড়ি সালে কেবলমাত্র হয়ে সংবাদ সংবাদ শুনিয়াই জনসাধারণ . জনসাধারন এর মধ্যে হাঙ্গামা বেঁধে গেছিলো কিন্তু আমেদাবাদের . লক্ষ লক্ষ ভারতীয় প্রফুল্ল সততার সহিত কারা বরণ করলেন

ভারতের অন্তরের কি গভীরেই না প্রবেশ করেছে . সর্বদা পরিচালিত কথা

ফলে আকালি নাম এক শিখ সম্প্রদায়ের ধর্ম স্থান গুলিকে শ্রদ্ধা করতে চাইলেন কিন্তু এই ধর্ম স্থান গুলিকে কয়েকবার কয়েকজন . তারা~ তারা প্রবল বেগে বাধা দিতে লাগলো আইনের জন্য government এর তাদের পক্ষ নিলো না উনিশ বাইশ এর অগাস্ট মাসে প্রতিদিনের গুরু . বহু লোক শহীদ হতে লাগলেন . অকালি রা . মন্ত্র গ্রহণ করলেন এই একহাজার লোক ধর্ম স্থান গুলিকে আশে পাশে বাসা বাঁধলেন এবং চারি . চারি হাজার লোক আশ্রয় নিলেন দশ মাইল দূরে অমৃত শহরে সুবর্ণ মন্দির প্রতিদিন ওই চারি হাজারের . তাদের অধিকাংশই যুদ্ধে যাবার বয়সে অনেকে যুদ্ধ করেছিলেন . অহিংসার . মন্ত্র চুতো না হতে শপথ গ্রহণ করলেন এবং গুরু বাগের . স্বেচ্ছা সেবকের মধ্যে হতে পঁচিশ জন করে এই ওই একই শপথ করলেন নিলেন ধর্মস্থান হতে অদূরে পুলের উপর এই বিক্ষোভ প্রদর্শন থামাবার জন্য লোহার লোহার গুল লাগানো লাঠি হাতে পুলিশ . বলের অপেক্ষা করছিলেন প্রতিদিন হতে . এক বিভীষিকা ময় মর্মান্তিক ঘটনার . তার অবিসরণীয় প্রবন্ধ . সংগ্রামে এর বর্ণনা দিয়েছেন কালো পাহাড়ি তে সাদা ফুলের ফোটা ফোটা মালা পরিয়ে . বলদের সমুখে~ সমুখে আসতে লাগলো এবং গজ খানেক দূরে দাঁড়িয়ে নিথর হওয়ার প্রার্থনায় মন দিলেন কে ভাগাবার জন্য . লোহার গুলি ওয়ালা দাঙ্গা দিয়ে আঘাত করতে লাগলো আঘাত কঠিন হতে কঠিনতর হতে লাগলো রক্তের ধারা . অকালিরা মূর্ছিত হয়ে পড়লেন যারা পায়ে ভর করে আবার উঠে দাঁড়াতে পারলেন তারা পুনরায় . পুনরায় তারা . মূর্ছিত হয়ে না পড়া পর্যন্ত প্রার্থনা চলতে থাকলো কাউকে বা আর্তনাদ করতে বা . দৃষ্টি হানিতে . দেখেন . দর্শকের . নীরবে প্রার্থনা করছে . বেদনা ফুটে উঠছিলো তাদের সকলের মুখে আন্দ্রি উইস বলেন . ছায়ার কথা না ভাবি না তার ইংরেজি ও তার কাজগ এর এই দৃশ্যের বর্ণনা . এবং প্রগাঢ় বিস্ময় প্রকাশ প্রকাশ করলেন ইহা ব্রিটিশ এর নিকট দুর্ভোগ দুর্বোধ্য মনে হলে যদিও তাদের স্বীকার করতে হতো যে অসহযোগের এবং অহিংসা আদর্শ প্রমান প্রভাব বিস্তার করছে এবং পাঞ্জাবের জনসাধারণ এই মন্তব্যে দীক্ষিত হয়েছেন . উদার মনোভাব এবং অনাবিল আদর্শ তাকে ভারতের আত্মাকে চিনতে সমর্থন করেছে তিনি বলেন যে .